পেট্রোল পাম্পের ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো লাইটও আছে।

ওই বিতরটি ডালাই করা দেখা যাচ্চে।

বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের কালার দেখা যাচ্ছে র্যাড এবং হোয়াইট ।

সামনের দিকে একটি বড় গেট আসে।

এই চবিটির মাইদ্যমে দেখা যাচ্ছে একটি অনেক মানুষ।

কলেজের গেটেস লেখা আছে গেটে সারদা।

এই ছবিটির মাইধ্যমে দেখা যাচ্ছে একটি শহরের একটি রোড ।

গাড়িও দেখা যাচ্ছে সাইটে একটি বিল্ডিংও দেখা যাচ্ছে।

এই কিনারে একটি পেট্রোল পাম্পও দেখা গেছে।

কারেন্ট -এর খুঁটিও দেখা যাচ্ছে একটি দোকানও দেখা যাচ্ছে।

এই ছবিটির মাইদ্যমে দেখা গেছে অনেকগুলো মানুষ কেউ দাঁড়িয়ে আচে কেউ বসে আচে।

এবং দেখা গেছে কিছু ব্যাগও আছে চেয়ার খালিও আছে কেউ চেয়ারে বসে আছে।

উপরে ধুমা বার হওয়ার এবং চুং গারির মইধ্যে--

সামনে একটি স্কুটি আসে পিছনে একটি বাইক আসে দোকানে ছোট ছোট জিনিস আরো অনেক জিনিস দেখা যাচ্ছে।

এই পুরুষ দুইজনের হাত দেখা যাচ্ছে।

একটি কাটন ও দেখা যাচ্চে কাটন চোটো চোটো কাটন ।

কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে এবং বাঁশের খুঁটিও দেখা যাচ্ছে।